এই সবিটা একটা স্টেশনারি দোকানের সবি।

এটা খুব সুন্দর কইরা নীল আর সাদা বেলুনের সাজানি হইসে।

এই সবিটা একটা নরমাল গ্রসারি শপের সবি।

মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন ঐ পাশে অনেকগুলি মানুষ দাঁড়ায়ে রইসে।

সামনের রিসেপশনে একজন মানুষ বইয়া রয়েসেন সে মানুষটার সেহারা দেখা যাইতাসে না।

এইটা একটা গ্রাম্য এরিয়ার সবি ।

রাস্তার দুই পাইশ পাশে দুইটা একটা বাইক আর একটা স্কুটি রাখা আসে।

যেইখানে একটা রাস্তা দেখান হইতাসে রাস্তায় এত বেশি বিজি না।